নদীতে জল খুবই কম। পাথর এবং নুড়ি সব দেখা যাচ--

এবং এর মধ্যে কিছু পাতাবাহার ও মানি প্ল্যান্ট -ও আছে।

দোকানের দরজাটি পুরোপুরি কাঁচের। বাইরে কয়টি গাছও সাজানো আ--

এবং একটি আকন্দ ফুলের গাছও দেখ--

গ্রিল বসানো থাকে এবং সামনে আমরা আরো দেখতে পাচ্ছি দুজন স্টুডেন্ট --

এবং বেশি কিছু কত ছোট ছোট গাছপালাও আছ--

এবং দূরে বিবর্ণ সীমাহীন আকাশ।

এবং দূরে বিবর্ণ সীমাহীন আকাশ।

দূরে কিছু যাত্রী দেখা যাচ্ছে যারা প্ল্যাটফর্ম -এর নিচে বসে রয়েছেন কিছুজন ঘোরাঘুরি কর--

দূরে কিছু যাত্রী দেখা যাচ্ছে যারা প্লাটফর্মে নিচে বসে রয়েছেন কিছুজন ঘোরাঘুরি কর --

নীল এবং সাদা রঙের প্যান্ডেল টি। এবং সামনে সাদা এবং সোনালী রং দিয়ে কিছু কারুকাজ করা আছে।

সামনে দেখতে পাচ্ছি একটি স্কুল -এর বারান্দা। তিনটি গাছ দেখা যাচ্ছে এবং পাশে কিছু ঝোঁপঝাড়ও আছে।

সামনে দেখতে পাচ্ছি একটি স্কুলের বারান্দা। তিনটি গাছ দেখা যাচ্ছে এবং পাশে কিছু ঝোঁপঝাড় ও আছ--

দেখা যাচ্ছে একটি সবুজ বিস্তীর্ণ চাষের জমি। এখানে সম্ভবত ধান বা গমের চাষ করা হয়ে --

দেখা যাচ্ছে সামনের একটি কাঁচা রাস্তা।

এখানে একটি বাড়ি তৈরির কাজ চলছে। কিছু শ্রমিক কাজ করছে।

আমি দেখতে পাচ্ছি একটি নার্সারী । এখানে প্রচুর গাছপালা রয়েছে।

আমি দেখতে পাচ্ছি একটি দোকানের বোর্ড । এটি একটি কেক এর দোকান--

দুটি সোফা রয়েছে দুইপাশে এবং সাদা পর্দা টাঙানো আছে। তারওপর কিছু লাল সাদা ফুল দিয়ে ডেকোরেট করা হয়েছে।

দেখতে পাচ্ছি সামনে একটি চলমান অটো -কে।

সামনে আমি একটি ঠাকুর ঘর দেখতে পাহ--

এখানে একটি খাবারের দোকান রয়েছে। পাশেই কিছু --

এখানে কিছুক্ষন আগেই সম্ভবত অনুষ্ঠান হয়েছে। তা দেখেই বোঝা যাচ্ছ--

এখানে কিছুক্ষণ আগেই সম্ভবত অনুষ্ঠান হয়েছে তা দেখেই বোঝা যাচ্ছে।

একটি বাড়ির সামনে কিছু মানুষ দাঁড়িয়ে আছেন। যুবক বৃদ্ধ বৃদ্ধা এবং।

একজন যুবক একটি ট্রেডমিল -এ আ হাঁটাচলা করছেন এবং বাকিগুলি খালি রয়ে --

কিছু কার ক্রাফট কারিকুলাম করছে। ওরা পেপার কাটিং করছে কাঁচি দিয়ে।

পিছনে তাল খুজুর > এবং অন্যান্য গাছের সমাহার দেখা যা --

পিছনে তাল খেজুর এবং অন্যান্য গাছের সমাহার দেখা যা--

ভেতর থেকে কিছু মানুষ বেড়িয়ে আসছেন।

ভিতর থেকে কিছু মানুষ বেরিয়ে আসছেন।

এবং পাশেই ঐ একই ব্যাংকের এ.টি.এম. সেন্টার আছ--

এবং পাশেই ওই একই ব্যাঙ্ক -এর এ.টি.এম. সেন্টার আছে।